এখানে একটি দোকান দেখতে পাচ্ছি।

দোকানের উপরে পোস্টারে লেখা আছে বড় করে তানিশা।

এখানে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

দোকানে অনেক ফোন কভার এবং ব্যাগ সাজা রয়েছে।

গেট -টা সবুজ এবং সাদা কালার -এ সাজানো।

অনেক গাছপালা চারপাশে সবুজ প্রকৃতি সুন্দর লাগছে দেখতে।

নীচে একটি টায়ার কারটি খোলা হয়েছে।

নিচে মাটি সবুজ সবুজ ঘাস।